আপনি এই চিত্রটি দেখে বুঝতে পাচ্ছি সামনে একটি ফাঁকা জায়গা সে ফাঁকা জাগার সামনে একটি বিল্ডিং উপরে কাজ চলছে নিচে মার্কেট তৈরি করা হয়েছে ।

উপরে টিন দিয়ে ছাউনি করা আছে সামনে চেয়ার আছে।

অনেক গুলো কাগজ বসানো আছে এই কাগজগুলো সবুজ সাদা এবং অরেঞ্জ কালারের ।

আমি এই চিত্রে দেখতে পারছি এটি ঘর বাঁশের বাগান আছে তার পাশে কলা গাছ আম গাছ আছে।

অনেক রকমের নকশার মুখ তৈরি করা আছে ।

আমি এই চিত্রটি দেখে বুজতে পাচ্ছি এটি একটি বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরের সামনে একটি বৌদ্ধ মূর্তি আছে ।

আমরা এই সূত্রটি দেখে বুঝতে পাচ্ছি এটি বিশাল বড় একটি স্তূপ সেই স্তূপগুলো অনেক পুরোনো কালারিং করা আছে এবং ফাঁকা মাঠ--